এবং বিভি এবং বিভিন্ন ধরনের দোকানও দেখতে পাচ্ছি আমি এখানে।

খোলা আকাশের নিচে জায়গাটি জায়গাটি খুবই মনোরম এবং খুবই সুন্দর দেখতে লাগ--

নিচে কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে। তাও দেখা যা --

দূরে কিছু জনবসতি আছে বলে আমার মনে হচ্ছে এবং সামনে আমি একটি টাওয়ার - কে দেখতে পাচ্ছি জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম বলে আমার মনে হ --

আমি আমার সামনে একটি পার্কিং এরিয়া দেখতে পাচ্ছি যেখানে অনেককটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং দূরে কতগুলো বাইক - ও দাঁড়িয়ে আছে জায়গাটি --

গাড়িগুলি পরপর পরপর ভাবে সাজানো আছে উম দূরে আমি আর একটি গাড়ি দেখতে পাচ্ছি আশপাশে অনেক বড়বড় সবুজ গাছ আছে বলে আমার মনে হ --

এবং ফল বিক্রেতাও সেখানে দাঁড়িয়ে আছেন ফল বিক্রি করার জন্য।

অনেক মানুষ দাঁড়িয়ে আছে নিজের নিজের কাজ করার জন্য।

সুন্দর এবং বড়সড় বলে মনে হচ্ছে।